এখানে একটা ধাবা দেখতে পাচ্ছি।

আলমারিতে অনেকগুলো ওষুধ রাখানো রয়েছে।

কিছু মানুষ বসে থাকতে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো কার্টুন রাখা আছে।

দেওয়ালে একটা পুতুল লাগানো আছে।

টেবিলের উপরে কয়টা কম্পিউটার লক্ষ করা যাচ্ছে।

সবুজ ও লাল রঙের কয়েকটা ঝুড়ি লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

ঝুড়ির উপরে অনেকগুলো কালা আঙ্গুর লক্ষ করা যাচ্ছে।

উপরে একটা কালো ফ্যান দেখা যাচ্ছে।

আমি কয়টা বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটা পার্ক দেখতে পাচ্ছি।

নিচে লাল ও কার্পেট বিছানো রয়েছে।